এখানে মোটরসাইকেল গাড়ি বাস লরি সবকিছুর পেট্রোল পাওয়া যায়।

উদি কোর্ট পরলে সত্যি ছেলেদের অতি স্মার্ট লাগে এই মুদি কোর্ট ছেলেরা--

প্রত্যেক ছেলে মেয়ে এখানে-এ আনন্দে মজা করে-এ নেচে এবং ড্রিঙ্ক করে এখানে গেলে সবাই মন খুলে নেচে আনন্দে ভরিয়ে ওঠে এই ডিক্স -এ যেতে--

এখানকার সুদ বেশি হওয়ায় এখানে সবাই বেশিরভাগই টাকা রাখে।

এটি একটি রাজকিশোর উচ্চ বিদ্যালয় এটি বল্লায় অবস্থিত। এই বিদ্যালয়ের পাশে রয়েছে এ বল্লা মন্দির। এবং বল্লা মা ভীষণ জাগ্রত। এটি -ই এই মায়ের পুজো-- ।